পিছনে অনেক গাছপালা দেখা যাচ্ছে। অনেক পাথর দেখা যাচ্ছে ।

এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে তার পাশেও অনেক কাঠের দরজা জানলা- আরো অনেক কিছু দেখা যাচ্ছে ডিজাইনটিটি ফুল দেওয়া আছে ।